আমার এটা ভাই এটা কিন্তু সত্য কথা যে আমার কোন interest লাগে না যে অন্যজনের কাছে যে আমি কাজ করে income করবো আমার একটাই আমার একটা ছোট থেকে ছোট থেকে আর কি একটা ইচ্ছা আছে যে আমি, নিজস্ব একটা company খুলবো বা নিজস্ব একটা business খুলবো যেটাতে আমি অন্য দশ জনকে কাজ করাব, আমি অন্য জনের কাছে কাজ করতে থাকবো না বা অন্যজনের কাছে চাক~চাকরের opposite অর্থ যদি দেখতে পারিস তো একটা, আহ sorry চাকরীর opposite অর্থ যদি দেখতে পাস তাহলে দেখবি চাকর আর কি বলা হয় তাই জন্য দেখ কেন অন্যজনের চাকরের মত মানে কাজ করতে চায়না বা তার কাছে খাটতে চায় না তার ফরমাস শুনতে চায় না আমি চাই আমি নিজের একটা business খুলবো যেটাতে আমার, আহ যেটাতে দশটা মানুষ আমার নিচে বা আমার কাছে আর কি কাজ করবে এবং আমার কাছে কাজ করে তাদের সংসারটা চালাবে, এইরকম হতে চাই আমি আর কি। হ্যাঁ, দেখ এটা তুই একটা খুব ভালো কথা বলেছিস মানে তোকে কি বলবো মানে এই যেহেতু পড়াশোনা করে এতটা মানে দুর বা এতদূর ভেবেছিস বা এতটা একটা স্বপ্ন দেখেছিস মানে তোর স্পন টা যদি সার্থক হয় তাহলে তোর পড়াশোনাটাও সার্থক হবে, এটা বলা যেতেই পারে আর একটা কথা কি তুই যেটা বলেছিস যে পড়াশোনা করে অন্যের অন্যের under এ কাজ করার থেকে নিজে একটা কিছু করা সেটা কিন্তু অনেকটা better তাই না বা better feel হয় নিজের মধ্যে বা গর্ব বলে মনে হয় যে না আমি একটা, আহ কাজ করছি বা আমি একটা company চালাচ্ছি educated হয়ে এটা কিন্তু খুব ভাল একটা আহ দিক কাজ তোর under এ যে সমস্ত ছেলে মেয়ে কাজ করবে সেটাও কিন্তু একটা খুব গর্বের বিষয় আহ বলা যেতেই পারে তাই না? একদম তার কারণ দেখ পরের under এ কাজ করলে তো নির্দিষ্ট একটা time এর মধ্যেই কিন্তু সেখানে যেতে হবে, পৌ~পৌঁছাতে হবে, তুই কিন্তু তাদের নির্দিষ্ট, ইচ্ছা অনুযায়ী কিন্তু ছুটি নিতে পারবি না তারা যে যখন ছুটি দেবে তখনই নিতে পারবি, যখনই কাজ কাজ করতে বলবে আসতে বলবে তখনই কিন্তু আসতে হবে তোকে এটা কিন্তু তোর মানে, মানে যদি বলিস তো তোর ইচ্ছা মত কোন জিনিস করা হবে না তাদের ইচ্ছা মতো তোকে চলতে হবে না হলে হয়তো তোকে তারা কিন্তু বার বের করে দিতে পারে, কিন্তু তুই যদি নিজস্ব company খুলিস তুই দেখ তোর নিজের ইচ্ছা মত আসতে পারবি প্রথম কথা দ্বিতীয় কথা কি, আহ দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে তুই নিজের ইচ্ছামত কিন্তু সবকে salary দিতে পারবি, নিজের ইচ্ছামত সব করতে পারবি তোকে মানে অন্যের ইচ্ছায় চলতে হবে না। হ্যাঁ এটা একটা ভালো ভালো দিক তবে তুই যে একটা কথা বলি মানে নিজের ইচ্ছা মতো এটা করলে কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হয় না, মানে তুই একটা হয়তো company খুলেছিস তুই যদি ভাবিস যে আমি company তে বারোটার সময় যাব, দুটোর সময় বেরিয়ে আসবে এটা কিন্তু একটা খুব খারাপ দিক দেখ regulars মানে rules বা নিয়ম আছে সেটা কিন্তু তোকে follow করে চলতে হবে ঠিক আছে তাই না? অবশ্য অবশ্য দেখ আমার কথার বলার মানেটা ওটা হচ্ছে না তার কারণ দেখ,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

আসছি আর কি তো তুই দেখ নিজস্ব company হলে এটা কিন্তু করতে পারবি, তোর হয়তো শরীর খারাপ mood ঠিক নেই তুই কিন্তু ঘুরে আসতে পারবি এটা কিন্তু মানে নিজস্ব হলে আর কি পারবি কিন্তু পরের হলে কিনতু এই জিনিসটা করতে পারবি না। হ্যাঁ দেখ এটা একটা তুই ঠিক কথা বলেছিস মানে সবসময় যে company র boss বা CEO হয়ে যে তোকে সব সময় company তে যেতে হবে সেটা না হয়তো তুমি মাঝে ভাগে গেলি যাক গিয়ে সেখানে দেখে এলি company র কি রকম growth হচ্ছে বা কিরকম কাজ বাজ চলছে বা কতজন,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

চলতে শুরু করেছে বা company একটা running হয়ে গেছে তো সেখানে যদি educated ছেলে মেয়ে ভালো ভালো ছেলে মেয়ে যদি কাজ করে তাহলে comapny টা কিন্তু অল্প দিনে একটা growth তৈরী হবে ফলে প্রচুর পরিমানে কিন্তু টাকা চলে আসবে company থেকে ফলে অল্প দিনে কিন্তু company র জন্য একটা,

একদম একদম ঠিক কথা তাই জন্য প্রথমত কি করতে হবে প্রথমত আহ প্রথমত নিজেকে জানতে হবে knowledge সঞ্চয় করতে হবে সে বিষয়ে তোমাকে, মানে যদি বলা হয় দেখ এখন business এর সম্বন্ধেও কিন্তু অনেক মানে যদি বলিস এখন তো digital জামানা বুঝতেই পারছিস কিন্তু business সম্বন্ধেও কিন্তু কিভাবে একটা business শুরু করতে হয় MBBS যদি করতে চাস, সেখানে কিন্তু তোকে জানানো হয় যে তুই business টা কিভাবে শুরু করবে বা business কিভাবে শুরু করতে হয় সেটা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তোর MBBS এ কিন্তু সেটা পড়ানো হয় যে একটা business শুরু করতে গেলে কি করতে হয় তাহলে তুই ভাব,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 তার থেকে সুবিধা আর কি আছে আমার তো মনে হয় না যে তার থেকে কোনো সুবিধা জিনিস আছে আর কি। হ্যাঁ দেখ সেটা তুই একটা ঠিকিই বলেছিস। একদম একদম তার কারন আমরা হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ বলছি শুনতে পাচ্ছিস ভালো ভাবে?

হ্যাঁ আমি ঠিক শুনতে পাচ্ছি হ্যাঁ তুই যেটা বলি দেখ সেটা কিন্তু একদম ঠিকিই বলেছিস আর একটা কথা তুই দেখ একটা কোনো কিছু ক্ষেত্রে ধর,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

বা কোনো একটা আহ কি বলবো নিজে হয়তো ব্যবসা খুলে বসছে এ বা নিজে হয়তো কোন কিছু একটা করছে মানে শিক্ষা জানা থাকলে তোর কিন্তু income এ এ পথ কিন্তু তোর প্রচুর খোলা বা শিক্ষা যদি তুই ঠিকভাবে জেনে নিস তাহলে income কিন্তু তোর বিভিন্ন পদ থেকে, থেকে বা পথ দিয়ে কিন্তু করতে পারবি, ফলে কিন্তু খুব সহজে তুই কিন্তু মানে ভবিষ্যত জীবনে কিনতু সামনের দিকে এগাতে পারবি। একদম তার কারণ তোকে আমি একটা দেখ উদাহরণ দিই বা একটা কথা বলি, তুই একটা জিনিস লক্ষ্য করবি ভালো করে এখনকার digital জামানা তুই তো এটা অবশ্যই জানিস সে ক্ষেত্রে তুই যদি দেখতে যাস তো শিক্ষাটার ক্ষেত্রে যদি তুমি দেখতে চাও তাহলে একটা কথা দেখতে পাবে, আহ শিক্ষাটা ঠিকঠাক ভাবে যদি অর্জন করি বা গ্রহণ করি হয়তো আমি কোন company খুলতে পারলাম না তুই mobile এ মানে game খেলিস তো তুই একটা তুই একটা game তৈরী করতে পারিস software এর মাধ্যমে যদি একটা mobile হাতে থাকে তাহলে,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 মানে কোটি টাকা income করছে তাহলে আমাদেরকে use মানে ব্যবহারকারী হলে হবে না আমাদেরকে মানে তৈরি করতে হবে বা আমাদেরকে artist হতে হবে বুঝতে পারলি সেই বিষয়, তার জন্য আমার একটা কথা বলা যে পড়াশোনা জানলে যে ব্যবসা করব শুধু, চাকরি করব সেটা কোন মানে নয় তুই যেমন একটা কথা বললি যেমন প্রথমত যে পড়াশোনা করলে অনেক কিছু আর কি আহ যে মানে income এর পথ বেরিয়ে যায়, পড়াশোনা করলে অনেক কিছু জিনিস তৈরি হয়ে যায় automatically যে সেরকমই আমার চিন্তা ভাবনা আমার, Same তোর মতই একই এই চিন্তা ভাবনা যে পড়াশোনা করলে মানে অনেক রকমই জ্ঞান মানে knowledge আর কি সঞ্চয় হয় যেটা আহ তোমাদের মানে আহ হয়তো income করতে বা পারছো না বা হয়তো তোমার কাছে invest করার মত কোন টাকা নাই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 হ্যাঁ সেটা একটা তুই ঠিক বলেছিস মানে একটা ভালো দিক সেটা বলা যেতে পারে মানে income করার পথটা কিন্তু ঠিকঠাক জানা থাকলে কিন্তু তোর সশস্ত্র খোলা মানে একটা কথা আছেই দেখবি, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এরকম একটা দেখবি বাংলা ছড়া আছে মানে কি পড়াশোনা তুই যদি যত পরিমান করবি তত কিন্তু তুই সামনের দিকে এগিয়ে যাবি আজ তো তুই পড়াশোনা ভালোভাবে করিস একটা company তে ধর job এর জন্য offer হয়ত,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 কাজ শিখেছে বা software নিয়ে এত সুন্দর ভাবে বা hardware নিয়ে এতো সুন্দর ভাবে study করেছে বা আহ এতটা educated যে তাকে google বা facebook থেকে offer করা হয়েছে তাদের সঙ্গে কাজ করার জন্য মানে এটা কিন্তু একটা গর্বের বিষয় বলাই যেতে পারে যে আমাদের, জেলা থেকে এমন একজন ওই sector এ গিয়ে কাজ করছে মানে খুব একটা ভালো দিক মানে এখান থেকে তোর একটা জিনিস বুঝে নিতে হবে যে মানুষকে কতটা, আর লড়াই করে বা কতটা কিন্তু educated হয়ে বা কতটা কিন্তু পরিশ্রম করে একটা কিন্তু সে সেই জায়গায় যেতে পেরেছে তাই ওকে দেখে আরো পাঁচটা ছেলে বা মেয়ে যারা এখন ধর পড়াশোনা করছে ঐসব বিষয় নিয়ে বা যারা এমনি পড়াশোনা করছে তাদেরও কিন্তু একটা মনে, আহ কি বলবো আবেগ বা ওর মত জায়গায় যাওয়ার ফলে কিন্তু একজনাকে দেখে কিন্তু আর পাঁচ জনের কিন্তু মনে অনুভিতি টা জেগে উঠে ওরকম তৈরী হওয়ার কিন্তু যেহেতু আর সবাইকে, ধর আর ওরকম ভাবে করতে পারেনা আহ নিজেকে তৈরী করতে পারেনা বা ঐজায়গায় যেতে পারেনা কিন্তু সবারই কিন্তু মনের একটা আশা আছে তো যাই ওরকম একটা জায়গা তে যাওয়ার জন্য তাই না বল?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 মানে আহ তোদের যেটা বললি আমি সেটা শুনেছিলাম যে মানে google এর মত একটা বড় company তে মানে প্রত্যেকটা android বল iphone বল মানে প্রত্যেকটা mobile এ, যদি বলিস google টা দেখবি তোকে download করতে হবেনা সেটা কিন্তু download করাই থাকে কিন্তু সেই company সে মানে কাজ করছে যদি বলা হয় যে google এর কথা যদি আমি বলি তো যত জন mobile use করে, তোর প্রত্যেকটা mobile এ কিন্তু google টা আর কি ব্যবহার করে প্রত্যেক মানে আমরা দিন এ একবার google এ কিন্তু search যে কোনো জিনিস একটা search করে খুঁজে নিতে পারবি একটা কোনো question এর answer ও হতে পারে কোনো না প্রত্যেকটা কিংবা information কিন্তু google এ আছে,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 হ্যাঁ সেটা একটা খুব ভালো দিক আহ তো বেশ আজ মানে আহ আলোচনা আমাদের এতটাই থাক ঠিক আছে পরে একদিন আমরা এই বিষয় নিয়ে আলোচনা হবে আহ আর অনেক আমাদের কথা হলো আজকে এই বিষয় নিয়ে পরে তোর সাথে একদিন এই ব্যাপার নিয়ে আলোচনা করবো তা, আর তুই যদি কোনোদিন সময় পাস তো আমার বাড়ি বেড়াতে আসিস কাকু কাকিমা কে নিয়ে অনেকদিন তো আসিস নি আহ তা তুই আসবি কিন্তু একদিন বেড়াতে ঠিক আছে? আচ্ছা আচ্ছা বেস্ ঠিক আছে ঠিক আছে অবশ্যই যাবো, তুই ও আসবি, And ঠিক আছে তাহলে আজকের মত এটাই আমি রাখছি তাহলে হ্যাঁ আবার পরে করবো তাহলে। বেশ ঠিকাছে রাখি আমি।

আলহামদুলিল্লাহ এই তো ভাই চলতেছে আরকি

আপনি আমাদের তো ভাই কৃষি প্রধান দেশ তাইনা কৃষি কার্যে

আর এই কৃষিকাজের ইতিহাসের সূত্রপাত হয়েছিল হাজার কম পক্ষে এক লক্ষ্য পাঁচ হাজার ব এক লক্ষ্য পাঁচ হাজার বছর আগে মানুষ বন্য শস্য সংগ্রহ করা শুরু করে ছিল ভাইয়া জি ওহ আচ্ছা আচ্ছা আহ আবার হচ্ছে আপনি ধরেন যে বিশের অন অন্তত ধরেন এগারোটি অঞ্চলে

যে এটাও কিন্তু কৃষিরই একটা অংশ বলা যাই

তাই না আর এখন আমাদের দেশে তো আমাদের দেশ বলেন বা বাইরের দেশ বলেন এখন তো কৃষি তো অনেকের মতো হইছে এবং ধরেন যে কৃষিতে এই যে কৃষিতে এখন আগে তো ধরেন জমি চাষ করা মানে গরু বা মহিষ কেই use করাতো সেটা কি

চাষ করতে পারতেছি তাইনা এবং এর ফলে উম যে তারা যে মানে আগের থেকে কষ্ট তাদের কম হচ্ছে এবং খরচ যদি চিন্তা করি খরচের দিকে কৃষক ভাইরা আহ মানে সাশ্রয় সাশ্রয় হচ্ছে খুব কম investment বা খুব কম বিনিয়োগী যারা হ্যাঁ আবার আহ কৃষির ধরেন এই যে কৃষির প্রজুক্তি বা উন্নয়ন এর ফলে কিন্তু এখন নানান জাতের ধান আপনার উদ্ভাব হয়েছে বিশেষ করে জিলি ধান নাম একটি

এগুলা কিন্তু আপনার কৃষির অবদান কৃষি বিজ্ঞানীদের অবদান এগুলো হ্যাঁ আবার হচ্ছে আপনার আহ আহ ধরেন হচ্ছে হলো গিয়া এখন কার যুগে আপনার বিজ্ঞানের অবদানের কারণে বা কৃষি অগ্রদত্তার ফলে এখন না না ভাবে গাছ তৈরী করা হয় যেমন আহ গাছের ডিম্ থেকে মানে গাছের হচ্ছে tissue tissu থেকে মানে একটা গাছ থেকে আপনি tissue culture এর মাধ্যমে আহ একাধিক গাছ একাধিক গাছ মানে উৎপাদন করা যাই একাধিক গাছ

এগুলো সব উন্নত সম্ভব হতো

এগুলো সব কিছু উন্নত প্রজক্তির আগমনের কারণে সম্ভব হচ্ছে তা আপনি কৃষি সম্পর্কে আর কি কি জানেন

যে দুই billion মানুষ

তারপর জ্বালানিএবং কাঁচা মালএর জন্য robart রয়েছে আবার robort এই রকম বিভিন্ন জায়গায় বিভক্ত আছে বিভিন্ন এতে বিভক্ত আছে কৃষি

আবার ধরেন এই যে ধরেন খাদ্য শ্রেনীতে যদি আমরা আসি খাদ্য শ্রেণীতে শষ্য যেমন শাক সবজি ফল তেল মাংস ডিম্

তাইনা হ্যাঁ আবার হচ্ছে আপনার বিশ্বের attenditial কিন্তু বেশি বেশি কর্মী যুক্ত আপনি কি জানেন আরে এই যে এক তৃতীয়াংশ বেশি কোনো যে কৃষি কাজে নিযুক্ত আহ যা কিনা আপনার সেবাগাতের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে জি ভাই জি এটা শুনেছিলাম

এবং কি তারপরে আপনার সাম্প্রতিক দর্শক গুলির যে সাম্প্রতিক দর্শক গুলিতে কৃষি শ্রমিকের সংখ্যা রাসের যেটা আমরা কমার বলি আর কি রাসের বৈশিক প্রবণতা বিশেষ করে উন্নয়নশীল দেশ গুলিতে যেখানে ক্ষুদ্র অংশীদারি অধিক গ্রহ এবং যান্ত্রিক করণ বা হচ্ছে আহ ধরেন যে ফলন বৃদ্ধি

বলছি ভাই আপনি কি ভাই অনেক কৃষি বিভিন্ন প্রযুক্তি আহ মানে উন্নত প্রযুক্তির কারণে কৃষির মানে বীজ গুলির জিনের পরিবর্তন ঘটার মাধ্যমে অধিক ফলন ঘটানো সম্ভব হচ্ছে আবার উন্নত technology ব্যবহার করে চাষাবাদের অনেক উপকার হচ্ছে যেমন আগে যেই জমিতে আপনার যে পরিমান শস্য দান উৎপাদন হতো এখন তার দুই গুন্ থেকে তিন গুন্ উৎপাদন হচ্ছে এগুলো সবই কৃষি প্রজক্তির কারণে মানে উন্নত প্রজক্তির কারণেই জি এবং আবার আপনার আধুনিকে কৃষি আধুনিক কৃষি দত্ত তারপর আপনার উদ্ভিত প্রজনন কীটনাশক ও সারের মতো ধরেন আপনার কৃষি কৃষির জন্য শস্যের ফসল

হ্যাঁ কিন্তু এটি আপনার ধরেন যে পরিবেশ গত এবং পরিবেশ বনস্পতির কারণে কিন্তু হচ্ছে কি রাসায়নিক দ্রব্য ব্যবহার করা এক পক্ষে পরিবেশ এর জন্য ক্ষতি কারক মানে এগুলা ধুয়ার পর যে পানিটা যে নদীতে যাই পুকুর এ যাই তো মাছ মাছের ক্ষতি হয় তারপর্ পুকুরে বসবাসী কীটপতঙ্গের ক্ষতি হয় হ্যাঁ এছাড়া ধরেন আপনি রাসায়নিক পদার্থের বা এই রাসায়নিক কীটনাশক গুলো ব্যবহার করার ফলে আহ হয়তো বা ধান একটু ভালো হয় ধানে পোকা ধরে না

নানান ধরণের রোগ আহ নানান ধরণের রোগ আমাদের দেহে কিন্তু বাসা বাধে আবার আহ কৃষিতে যে রাসায়নিক আহ রাসায়নিক বিভিন্ন কীটনাশক মেশানোর ফলে দেখা যাই যে পোকামাকড় হয়তো বা গাছ পাল্লা থেকে মারা যাই বা গাছ পাল্লাতে বিচরণ করতে পারেনা পোকামাকড় গুলো মোরে যাই মাটি হ্যাঁ হ্যাঁ মানে যেটা আপনার গাছের জন্য যে পোকামাকড় গুলো উপকারী বা আপনার প্রয়োজনীয় সেগুলো কিন্তু আপনার ইয়া করতে পারেনা মানে বেঁচে থাকতে পারেনা বেশি দিন তাইনা

হ্যাঁ আবার ধরেন এটা এই যে আমরা যে রাসায়নিক এই যে আমরা কীটনাশক ব্যবহার করার ফলে বৃষ্টি যে হয় বৃষ্টি হওয়ার ফলে বৃষ্টির পানির সাথে এগুলো মিশে নদী নালা খাল বিভিন্ন জলাশয় এ গিয়ে প্রবেশ করে এবং এই প্রবেশ করার ফলে যেমন গাছ পাল্লা আহ মানে জলজ উদ্ভিদের যেমন ক্ষতি হয় মারা যাই আবার যে পা পানিতে যে মাছ তারপর অন্য অন্য যে প্রাণী গুলো আছে তাদেরও কিন্তু আপনার ক্ষতি হয় তারা মারা যাই আহ আহ মানে তারা স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারেনা তো এই হচ্ছে আর কি মানে অনেক কৃষির প্রধান একটি বই গুলো এসেছে উনিশশো নব্য মানে উন্নিশ শতকে বই গুলো এসেছে মানে কৃষিসর উৎপাদন মানে আবার শুরু করছে ঊনিশো সালের পর থেকে আর আমরা কৃষি কাজ বলতে

মানে কি শস্য উৎপাদন বুঝাই কিন্তু কৃষি কাজের শুধু শস্য উৎপাদন নয় গরু গবাদি পশু পোষ মানে পালন তারপর হচ্ছে মস্য চাষ এই গুলো সবই কৃষিকাজ অন্তর্ভুক্ত জি তারপর আমাদের দেশে পার্টই বিখ্যাত মানে পার্টের দিক দিয়ে বিখ্যাত জি হ্যাঁ পাট কিন্তু পাট কিন্তু আমাদের দেশে ধরুন সোনালী আঁশ বলা হয় এবং এই এই পার্ট কিন্তু রপ্তানি করে প্রচুর যে বৈদেশিক মূল্য অর্জন করি হ্যাঁ যা আমাদের ধরেন আহ remittent বা বৈদেশিক মুদ্রা অর্জনে কিন্তু এই পাট গুরুত্বপূর্ণ এই পাট কিন্তু একটি কৃষির কিন্তু একটা অংশ

এই পাট কে সোনালী আঁশ নামে পরিচিত মানে বিশ্বে এই পাট আবার এই কৃষি অংশ রয়েছে উদ্ভিত প্রজন্ম জানেন কি আবার ধরেন যে সভ্যতার শুরু থেকে হাজার হাজার বছর যে মানব জাতির মাধ্যমে এর ফলে দেখা যাই যে প্রজনন পদ্ধতির মাধ্যমে যে ফসলের পরিবর্তন ঠিক আছে এটা মানুষের জন্য আরো উপকারী আবার হচ্ছে উদ্ভিদের বংশ বিগত গঠন পরিবর্তন করে আবার আপনার ধরেন উদাহরণ স্বরূপ যদি বলি ফসল বা বীচ খরা সংশিলতা বা উৎপাদন গুলো প্রতিরোধ ঠিক আছে আবার ধরেন আহ জীন দত্ত b for mendel এর নাম শুনেছেন হম জি জি

তিনিও কিন্তু আপনার এল গবেষণার কাজে তোমার উদ্ভিদ প্রজনন উল্লেখ যোগ্য হয় তার মানে গবেষণার ফলে তার জীন দত্ত oniment এর গবেষণায় অনেক জিনিদের গবেষণার পরে মানে দিন রাত পরিশ্রমের ফলে আমাদের মানে আজকে আমাদের এই উন্নত কৃষিটা উপযোক্ত উদ্বোধন হয়েছে

যার কারণে ফসল আমাদের উৎপাদন বেড়ে গাছে তো

আচ্ছা সালামওয়ালেকুম আল্লাহ হাফিজ। কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও তো ভালোই তো শীতের তো শুরু হয়ে গিয়েছে কোথায় কি ঘুরতে যাওয়ার প্লা~পরিকল্পনা আছে কি সীতাকুণ্ডে যাওয়া যেতে পারে সীতাকুণ্ডে তো অনেক কিছু আছে

যেমন চন্দ্রনাথ পাহাড় খৈয়াছাড়া ঝর্ণা মহায়মায়া lake আছে তারপর কুলিয়াখালী beach আছে কুমিরা ঘাট আছে বাঁশবাড়িয়া সুমদ্র সৈকত তারপরে ঝরঝরি ঝর্ণা কমল দহ ঝর্ণা সীতাকুন্ড ইকোপার্ক ও আরও অনেক কিছু আছে এই যে এই যে কুমির ঘাটা বললে এ কুমির ঘটায় কি আসল কুমির নাকি এমনিতে নাম দিয়েছে just কুমির